উপরে বিদ্যুতিক লাইন দেখা যাচ্ছে পোস্টার লাগানো রয়েছে।

একটি পাইপ দেখা যাচ্ছে।

বিল্ডিংয়ের বাইরে কয়েকটি বাইক দেখা যাচ্ছে কয়েকজন লোক দেখা যাচ্ছে।

নীল রঙ্গের আকাশ দেখা যাচ্ছে।

চারিদিকে দিকে ছোট বড়ো গাছপালা দেখা যাচ্ছে।

ঘরটির মধ্যে সাদা রং দেওয়া রয়েছে নীচে টাইলস লাগানোও রয়েছে।

একজন লোক দেখা যাচ্ছে একটি টেবিলের মইদ্যে ল্যাপটপ দেখা যাচ্ছে।

টেবিলের উপর উপরে অনেকগুলা প্রেচকিশন দেখা যাচ্ছে।

এই ছবিটির মইধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি মোবাইলের দোকান দেখা যাচ্ছে দোকানের মধ্যে কালো রঙ্গের লাল রঙ্গের সাদা রঙ্গের কভার দেখা যাচ্ছে।

একজন লোক চেয়ারের মইধ্যে বসে আসে ।

এই ছবিটির মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি দোকান দেখা যাচ্ছে দোকানের মধ্যে একজন লোক দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলা কলম দেখা যাচ্ছে।

অনেক ধরনের মিঠাইর প্যাকেট দেখা যাচ্ছে ভুজিয়ার প্যাকেট ।

এই সবিটির মইধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটি বড় বড় গাস ঘর বেন্ধে বাঁধে রাখা আসে।

চারিদিকে অনেকগুলা গাসপালা দেখা যাচ্ছে।

এই সবিটির মইদ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি জিম সেন্টার দেখা যাচ্ছে সেন্টারে র মইধ্যে কয়েকজন লোক দেখা যাচ্ছে অনেকগুলা জিমে র মেশিন দেখা যাচ্ছে রানিং য়ের মেশিন দেখা যাচ্ছে।

উপরে লাইট লাগানো রয়েসে ফ্যান লাগানো রয়েসে ঘড়ি দেখা যাচ্ছে।

চারিদিকে লাগানো রয়েছে নিচে টাইলস লাগানো রয়েসে।

এই ছবিটির মইধ্যে আমি দেখতে পাচ্চি যে অনেক বড়ো একটি বিল্ডিং দেহা যাচ্চে বিল্ডিংয়ে র মইধ্যে অলুগ হলুদ রং দেওয়া রয়েসে ।

এই ছবিটার মইধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে দুইটি দোকান দেখা যাচ্ছে একটি মেডিকেল দেখা যাচ্ছে।

একটি দোকান দেখা যাচ্ছে কয়েকজন লোক দেখা যাচ্ছে।

এই সবিটির মদ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে বাজারের মইধ্যে একটি ভূষিমালের দোকান দেখা যাচ্ছে।

কয়েকটি তেলের বোতল দেখা যাচ্ছে কয়েকট হলুদ দেখা যাচ্ছে মরিচ দেখা যাচ্ছে বস্তার মইদ্যে লবণ দেখা যাচ্ছে।

হলুদ রঙ্গের মাটি দেখা যাচ্ছে।

এই সবিটির মইধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি বাজার দেখা যাচ্ছে।

এই সবিটির মইধ্যে আমি দেখতে পাচ্চি যে এহানে একটি দোকান দেখা যায়।

এই ছবিটির মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে কয়েকজন মহিলা একজন পুরুষ দেখা যাচ্ছে একটা লঞ্চ দেখা যাচ্ছে।

চারিদিকে পাহাড় দেখা যাচ্ছে অনেকগুলি গাছপালা দেখা যাচ্ছে বিদ্যুতিক লাইন দেখা যাচ্ছে।

একটি টাওয়ার দেখা যাচ্ছে কয়েকটি লাইট লাগানো রয়েসে।

কয়েকজন লোকের মাথায় কয়েকটি হিং গম্বুজ লাগানো রয়েসে কয়েকটি ডুল হাতে নিয়ে।

চারিদিকে অনেকগুলা গাসপালা দেখা যাচ্ছে বিদ্যুতিক লাইন দেখা যাচ্ছে।

এই ছবিটির মইধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি পোস্টাফিসের লাল রঙের টিন দিয়ে বানানো বাক্স দেখা যাচ্ছে।

এই ছবিটির মইধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে এক কয়েকটি গাড়ি দেখা যাচ্ছে।

অনেকজন লোক দেখা যাচ্ছে কয়েকজন লোক হাতে বড় বড় পাতা নিয়ে কয়েকটি ফুল হাতে নিয়ে সবি তুলসে।